ছবিতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি যে নীল রঙের একটি টুপি পরে রয়েছে এবং লাল রঙের একটি টি-শার্ট পরে রয়েছে তার পেছনে ফাঁকা জায়গা উঁচু ঢিপি বালি মালভূমি পাহাড়ের মতন জায়গা অনেক ফাঁকা বড় গাছপালা জলাশয় দেখতে পাচ্ছি ।

আমরা দেখতে পাচ্ছি গাছ পালা সব কিছু দেখা যাচ্ছে প্লাটফর্ম এর মধ্যেও একটি গাছ দেখা যাচ্ছে।

অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পা। উন্দর করে সাজানো হয়েছে জায়গাটি। একটি গাছও আমরা দেখতে পাচ্ছি বাঁ দিক করে।

আর একজন পুরুষ বসে রয়েছে একজন দাঁড়িয়ে রয়েছে বসে থাকা পুরুষটি ফোন -এ কথা বলছে।

ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ঊঊবব বিল্ডিং এর বারান্দায় লম্বা করে বসে বাচ্চারা হাতের কাজ করছেন এবং দুটি মহিলা যারা শা-শাড়ি পড়ে রয়েছে।